অনেক প্রকারের সমান পায়া যাই। বিস্কুট পায়া যাই চানাচুর পায়া যাই নিমকি পায়া যাই--

শান্তি করে খাড়া করে আছে আর ওয়ার সাইড -এ একটা বড় খানা পাথর আছে। আর একটা কাঠের সাদা রকমের।

লাইন -এ লাগা আছে আর ওয়াটার সাইড -এ সাইড -এ অনেক পরকালে আটশোবান ঝুলা।

মালা টাঙিয়েছে উহা অনেক প্ররকারের মালা টাঙিয়েছে যেরকম লাল ফুলের মালা টাঙিয়েছে সাদা ফুলের মালা টাঙিয়েছে আরো অনেক অনেক প্রকারের--

একটা গোলদারি দোকান আছে উয়ার সাইড দিয়ে একটা স্কুটি আর একটা লোক ছাতা লিয়ে যা--

একটা বিল্ডিং ই খুব ভালো দেখাচ্ছে আর যাই কে--

আ ওয়ার্ডের সাইড এ সাইকিল মোট সাইকিল খুব গাড়ি লাগাইছে ওরকম --

হাত গেলা উপর করে খুব ভালো ফটো খিচাচ্ছে আর উয়ার উপর পা পাথরে অনেক পানি দেখাচ্ছে ।

একই দেখছি আর দু তিনটি লোক আপন আপন কায়েম করতে ব্যাস্ত আছে।

এ ফটো টই এগো দোতলা বিল্ডিং এর উ ফটো বটে। যনটো মোহানপাড়া দেখাচ্ছে এই বিল্ডিং ট ক--

পেন্ট করা আছে আর এই বিল্ডিং - টো খুব ভালো দেখাচ্ছে এর বিল্ডিং - তে খিড়কি ই খিড়কি আছে। আর ওয়া সাইড- এ --

এই ফটো তয় এক পেট্রল পাম্প এর ফটো বটে যাহা একটা পেট্রল পাম্প এর আদমি একটা--

অনেক চুইয়ের দেখা জন্য খাতির লাগা আছে আর।